এই ভেজা করে দিল। কাঠবেড়ালি দূরে ঘোড়াঘরে ছিল। কি খালি বেরালি, সে আর কাঠবেড়ালি মনে গেছে সেই নদীর স্নান করতে যারা থাকে পথে চালিত দাঁড়িয়ে যাই কি বলে? ঝাঁপটা নয় হয়েছিল সে এত বড় পলক রাস্তা ওপরে পড়ল, আহা!

ভাঙ্গিনি। দিনের বেলায় পরেনি ডালে তাঁকে বাসা বাঁধে আছে। কালো-কালো ছানাগুলো উড়তে শেখে নি। চ্যাঁ চ্যাঁ করছে। সে গাছ আর নেই ভারি বুদ্ধিমানের গাছ ছিল। সে আমগাছটি বেছে নিয়ে, কুরিয়া এসে, কুঠার দিয়ে গাছটিকে কেটে টুকরো টুকরো করে নিয়ে চলে গিয়েছে। সে পাথর, ডালটি একটা

হ্যাঁ রাধে phone করেছিলে তুমি? হ্যাঁ, phone করেছিলাম তোমাকে।

আরে তোমাকে সেদিনকে বললাম না, ঠাণ্ডা লেগেছে না, ঠাণ্ডাটা এখনো কমেনি জানো তো। আজকে phone মানে একটু আবার শুনতে পেলাম। তখন আমি একটু তোমার নীচে গিয়েছিলাম। তো মা আমাকে বলল যে, দেখ তোর phone বাজছে, একটা বার phone টা received করে নে। তো আমি মা-কে বললাম যে না তুমি received করে কথা বলো, আমি তো নীচে গিয়েছি, আসছি। তো সেই বলতে বলতে নাকি বলছে, phone টা কেটে গিয়েছিল তাই জন্য আর কথা হয়নি তো বলো তুমি বলো। হ্যাঁ আমি দেখলাম হয়তো কোন ব্যস্ত আছো, তার জন্য আর ঘুরিয়ে call করলাম না।

না না, ব্যস্ত নয়। আসলে বললাম না আপনাকে আমি এই ডাক্তারখানায় গিয়েছিলাম, তো ওই ওষুধপত্র একটু কিনতে গিয়েছিলাম। আচ্ছা। তো আহ দিয়ে এখন কি একটু ঠিক আছো না সেই একই অবস্থা শরীরের? অবস্থা বলতে ঠিকই আছে শরীরে, কিন্তু একটু infection এর মতন গলায় হয়ে গেছে। মানে অনেকদিন থেকে ধরো কাশতে কাশতে না কি হয়েছে তোমার একটু রক্ত রক্ত type এর বেরিয়েছিল। তো আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো

তো তখন doctor দেখালাম, তো আমাকে দেখলো তোমার torch ঠর্চ দিয়ে সব দেখে নিয়ে বলছে, যে ওটা তোমার কাশতে কাশতে গলাটা চিড়ে গিয়েছে, ভিতর থেকে কেটে কেটে গিয়েছে, তাই জন্য রক্ত বেরোচ্ছে, ওইসবে কিছু ভয়ের না। ওটা বলল যে অসুবিধা নেই, খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। গরম গরম খাবার খেতে হবে।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

হ্যাঁ সেটা ঠিকই বলেছো। আহ দেখছো না মাঝে মাঝে মানে এমন কি হচ্ছে আমার বলো তো মানে মাঝে-মধ্যে গলাটা একদম খুলে যাচ্ছে। হ্যাঁ, মানে একদম clear কথা আসছে। আবার মাঝে মাঝে গলাটা বসে যাচ্ছে। মানে এরকম ধরনের হচ্ছে। তো মানে বাড়িতেও লোকে ভাবছে,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

হম ওই তোমার জোরে কথা বললে তখন হয়তো একটু ওই জায়গাটা pressure পড়ছে, সেই জন্য আহ তোমার কোন অসুবিধা হচ্ছে। মানে জ্বালা করছে বলছো যখন। ওইটা ওই কারণটা হতে পারে। তো দেখো একটু আস্তে আস্তে কথা বলো আর বেশি চাপ দিও না গলাতে।

আহ হ্যাঁ হ্যাঁ সেটা ঠিকই বলেছো তো যাই হোক গে দিয়ে আর বলো তুমি কি করছো এখন? বসে আছো না কি করছো বাড়িতে বা মানে বাড়িতেই থাকছো না বাইরে কোথাও যাচ্ছ? এই বাড়িতেই থাকছি বাড়ির কাছে একটা job পেয়েছি তো ওখানে job করি। যাই আসি ওখানেই আর তাছাড়া তো বাইরে কিছু করছি না। পড়াশোনা চলছে graduation last year চলছে। ওটা করছি। আর তুমি, তুমি কি করছো?

তো তোমাকে আমি যেটা বলছি হঠাৎ করে যখন phone করলে তো হঠাৎই একটা মাথায় এলো planning যে ধরো আমরা তো এতদিন থেকে সব্বার মানে দেখা টেকা হয়নি সবাই মিলে তাহলে চলো একদিন দেখা করি আমরা সবাই মিলে। উম হ্যাঁ করা যেতে পারে কোন সবাইকে বলে ধরো college এর ধরো, সবাইকে তো বলা সম্ভব নয় যার যাই ধরো চেনা পরিচিত যেসব বন্ধু বান্ধবী গুলো আছে ওদেরকে একদিন ধরো invite করে সবাই মিলে এক জায়গায় meet করা যেতেই পারে। আহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে ধরো সবাই এলো একদিন খাওয়া দাওয়াটাও বাইরে টাইরে করা হবে আহ তারপর তো তোমার ধরো আহ দেখাও হবে photo টোতো তোলা হবে। মজাও হবে একটু বেশ অনেক দিন থেকে সব্বইয়ের সঙ্গে মানে একদই কথা হচ্ছে না একদম, এখন তো সব্বাই ধরো নিজের নিজের কাজে ব্যস্ত কার সঙ্গে কি কথা বলবো কে কখন কেমন কি mind এ থাকবে কে কি বলে ফেলবে বলে মানে একটা ভয় একটা হয়ে থাকে। তাই জন্য সে রকম অত কারো সঙ্গে কথা হয় না হ্যাঁ সেটাই কি বলতো college pass করার পর ধরো নিজের নিজের বাড়ির চাপ মানে, বাড়ির কাজ তারপরে ধরো কেউ job খোঁজে তো বিভিন্ন রকম কাজে চলে যায় না হয় না ছোটোবেলায় থাকি সব এক সাথে বন্ধু হিসাবে মানে বন্ধুর মতো সব ভাবই যে এক সঙ্গে সারা জীবন থাকবো দিয়ে সব college pass করার পর যে যার নিজের নিজের কাজে চলে যায়। সে রকম অবস্থা আর কি বলতো যদি ধরো আমরা কোথাও meet করার কথা বলি তবু একটা peoblem কি সবার তো, সব কাজ কাজ টাজ করছে কেউ তো ধরো সেরকম বেকার বসে নাই। তো হয় কি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 আহ এদিনটা সবাইয়ের হবে দেখা করা।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 হ্যাঁ interview নিয়েছিল। কেমন হয়েছিল interview টা আমাকে একটু বলবে তাহলে আমি না হয় বলবো আমার একটা ভাই আছে। তোমাদের কি ওই office এর মধ্যে vacancy আছে? এখন কি ছেলে মেয়েদেরকে নেওয়া হচ্ছে কাজ ফাজে?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 তারা wait করছে এখন interview room এ যাওয়ার যাওয়ার জন্যে এখনো ডাকেনি যাবে কিছুক্ষন পরে আর আমাদের interview বলতে দেখো আহ আহ বলতে গেলে

তুমি যেটা বলবে সেটা একদম করতে পারবা এরকম বিষয় সে বলেছিলো তো এটাই ধরে আমরা গিয়েছিলাম আহ ma'am যে question গুলো করে ছিল একদম confidence হিসাবে কোনো রকম ধরো উম যে কথা আটকে যাবে এরকম কোনো কিছু না করে direct Answer দিয়েছিলাম। তো তারপরে select হয়েছিলাম কিছুদিন পর ma'am call করেছিল আমাদেরকে call করে বললো যে, তোমরা আহ এক তারিখ থেকে দেখা করো এসো office এ

যা বলবে confident হয়ে একবারে বলবে যে sure হয়ে বলবে। আর ma'am এর চোখে অবশ্যই চোখ রেখে কথা বলবে কোনো রকম যে কি বলবো nervousness এগুলো যেন মনের মধ্যে না আসে। ওসব গুলো আর তোমার ভাই যদি আসে হ্যাঁ বলতে পারো এখন আমাদের চলছে ছেলে পেলে নিচ্ছে যারা ধরো, আর আমাদের main কাজটি হলো typing দিকটা একটু বেশি করে যে typing যেন speed থাকে হাতের আর তোমার ভাই computer এ কিছু course টোর্স কি করেছে?

Recently ছেলেটার বাবা মারা যায় তো আর কি মানে ওর মা একা পরে গেছে। আর ধরো এবার ওর মায়ের কত কি মানে ওর বাবা ধরো একটা সরকারি চাকরি করতো, সরকারি চাকরিতে আর কি পাবে? সে রকম তো আর কিছু পাবে না ছেলে হয়তো পেলে ছেলে চাকরি পাবে ভবিষ্যতে তো ছেলের তো এখন বয়স হয়নি তো ছেলে এখন যেহেতু ওর মা একটা pension ফেনশন আর ওর মা ও একটা কাজ করতো তো ওর মা কিছু কারণে কাজটা এ হয়ে যাওয়াতে কিছু জানি না বলতে পারছি না তো যেই টুকু যা সরকারের কাছ থেকে টাকা পায় সেই টুকুটাতেই ওদের সংসার চলে। এইবার ছেলে যতই হোক একটু বড়ো হচ্ছে আস্তে আস্তে তো বলছে যে না এবার বাড়িতে তো ধরো মা একা এ করছে আর এখন তো ধরো মায়ের কাছে টাকা পয়সা চাওয়া মানে এখন ওরম একটা মুখের কথা নয়। তো সেই জন্য ভাবছিলো যে একটা কাজ খুঁজবে নিজেও করবে plus একটা ওর একটা

আহ হ্যাঁ তুমি অবশ্যই মানুষের সাহায্য করা তো ভালোই। আর যেহেতু তোমার পাশে মানে পাশের তোমার তুমি ভাই বলছো যেহেতু, সেহেতু অবশ্যই তাকে সাহায্য করা উচিত তোমার।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 মানে পরিবারে একটা পরিবারে কি হয় জানো তো বাবা হয় যে main সদস্য বলতে গেলে পরিবারের শিরদাঁড়া হিসাবে থাকে বাবা আহ সবকিছু দেখাশোনা ধরো একটা উম family চালানোর ক্ষেত্রে বাবাই main তারা কাজ কর্ম সে income করে যাই হোগ কিছু চালায় সেটা বাবাই চালায় আহ বাবা মারা যাওয়া মানে হচ্ছে ধরো শিড়দাঁড়াটা পুরোপুরি ভেঙে যাওয়া মানে সংসারের যে balance টা থাকে সেই balance টা পুরোপুরি ভেঙে যায়। সেটাই তো কি বলি বলতো একটা পরিবারের মানে ধরো যদি একটা family তে যদি কোনো বাচ্চার মা না থাকে না মা মারা যায় বলতে হয় না ঠাকুর কে বলবো যাতে সারাজীবন যাতে সমস্ত ছেলে মেয়ে তাদের সন্তান মানে যারা যারা সন্তান সমস্ত সব সময় নিজের মা বাবার কাছেই থাকতে পারে। তো যদি না হয় একটা family তে যদি মায়ের না জায়গাটা না থাকে তাও কিন্তু বাবাদের কি হয় এরা খেটে খুঁটে কাজ করে কিন্তু manage করে তাদের ছেলেদেরকে মেয়েদেরকে বলো মানুষ করে দেয়। মায়ের ভালোবাসাটাও দিয়ে কিন্তু তাদেরকে বড়ো করে নেয়। আর ব্যাপারটা কি হচ্ছে ছেলে, আর যদি ধর বাবাই যদি না থাকলো ঘরে মা তো ধরো একটা ওতো মানে কি বলবো একটা থতমত খেয়ে যাওয়ার মতন মানুষ কিছু একটা হয়ে গেলেই মানে কি করবে কেউ তার কোনো একটা মানে sense ই থাকবে না। তো কি করবে তাই জন্য সেই জন্যই বলা হয় যে মানে মা না, মা না থাকলে তাও চলে যায় সংসার কিন্তু বাবা না থাকলে জীবনটাই পুরো অন্ধকার হম তুমি ঠিক বলেছো কথাটা আহ উম বাবা মারা যাওয়ার পর মানে মা আর ছেলে যে কি ভাবে সংসার চালায় সেটা এক মাত্র তাদের নেই তারাই জানে। যাদের বাবা নেই তারাই জানে। আর প্রচন্ড পরিমানে কষ্ট করতে হয় তাদের মা'দের তো ধরো মানে কোনো job যদি ধরো না থাকে বা কোনো কাজ যদি সে না করে তারা যে কি ভাবে যে তাদের সংসারটা চালায় সত্যি ওরা খুব ভালো করে জিনিসটা বোঝে আর এখনকার দেখো যে time এসেছে মানে টাকার বলতে গেলে কোনো কাজ তুমি ধরো এখন থেকে আহ একটা তুমি বাড়ি থেকে বলছি তোমার বাড়ি থেকে সামান্য একটা যদি তোমার আহ একটা hospital এই যাও তো সেখানে যেতে গেলেও তোমাকে টাকা নিতে হবে টাকা এখন সব যায়গায় main জিনিসটা টাকা কিছু করতে গেলে তোমার টাকা লাগবেই মানে টাকা, এখন টাকার value টা এতই বেড়ে গেছে।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 আমার কাছে টাকা থাকে আজকে আমার কাছে চারটে লোক এসে বসবে কিন্তু কাল যদি আমার কাছে টাকা না থাকে চারটে লোকটা কিন্তু এসে আমাকে এক বিন্দু জিজ্ঞাসাও করবে না যে কিছু খেয়েছো? বা চা ও এক কাপ চা ও খেয়েছি কি না সেটাও জিজ্ঞেস করার মতন কেউ নাই

হ্যাঁ একদম ঠিকই বলেছো টাকা থাকলে এখনকার যুগে সন্মান না হলে সন্মান নেই। টাকা থাকলে তুমি যদি ধরো কোনো একটা খারাপ কাজও করো কিন্তু তোমার কাছে টাকা আছে প্রচুর টাকা ঠিক আছে তো তুমি সেই আহ কি বলবো টাকার জোরে তুমি মানুষের কাছ থেকে সন্মান এখন সন্মান কিনতে পারবে। মানে এখনকার যুগটা এমনই চলে এসেছে, টাকায় এতটা পরিমানে আহ valu বেড়ে গেছে আর মানুষকে মানে কি বলবো

দিনকাল একদমই খুব খারাপ চলে এসছে এখন একদম একদম একদম মানে কি বলবে এই ধরো সামান্য আজকে তুমি আগেকার দিনে কি হতো আমরা ধরো এই কিছু জিনিস জিনিস কিনে নিয়ে আসতাম আমরা যদি বলতাম যে দুদিন পর টাকা দিচ্ছি বা কিছু বা ধার নিলাম দু চার দিনের জন্য তো লোকে কি বলতো না ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার যখন যেটা হবে তুমি তাহলে সেরকম করেই দিও আর এখন তুমি ধরো দুদিন দেরি করো টাকা দিতে বা যে কোনো কিছু যদি টাকা পয়সার ব্যাপারটা এখন লেন দেনের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

হ্যাঁ হ্যাঁ ঠিক এখনকার মানুষের টাকাটা সঙ্গে সঙ্গেই চাই তার মানে wait করার মতন ক্ষমতা মানে মানুষের সেই আহ মানসিকতাটা এখন আর নেই। যে আহ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 থাকতে পারে সেই জিনিসটা নিয়ে মানুষ এখন আর ভাবেই না। মানে নিজেরটা গোছাতে পারলে মানুষ এখন আর কিছু চায় না। ও তো বাদ দাও ওই সব কথা বার্তা বলাটা মানে আমার মনে হয় না যে ঠিক হবে এখন তো বলছিলাম যে আহ এই তো শুনছিলাম নাকি যে তোমার কিছুদিন পরে মেলা বসবে না মেলা বসে গেছে তো চলো একদিন মেলা থেকে ঘুরে আসি আমরা সবাই হ্যাঁ সে তাহলে এক কাজ করা যায় তাহলে আহ আমরা যেটা বলছিলাম যে সবার সঙ্গে meet করার কথা যেটা বলছিলাম। তাহলে না হয় আমরা আহ সবাইকে call করে বা একটা group খুলে বলি যে কার কবে date টা হবে মেলার কথাটা ওখানেই তুলি দিয়ে বলা হোক যে একদিন সবাই মিলে free হয়ে আসা যাক মেলা দেখে সেই দিনটা না হয় পুরোপুরি তাদের সঙ্গে সময় কাটিয়ে মেলা দেখে কোনো একটা জায়গায় বসে আড্ডা টাড্ডা দিয়ে তারপর না হয় বাড়ি যাওয়া যাবে।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 তো তোমার কি কোন জায়গা, কোন জায়গা চেনা আছে বলো তো তাহলে সেরকম সেই জায়গায়তেই বলে manage করবো যাতে হ্যাঁ ওই ওরকম বসাও হবে খাওয়া দাওয়া সেরকম সব কিছুই আর কি management একটার মধ্যে থাকবে।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 খাবারও খাওয়া হবে বলতে গেলে পুরো দিনটা আমাদের ওখানে মানে enjoy করার মতন হয়ে যাবে আর কি দেখো আহ এখন তো অনেক restaurant restaurant এর ভেতরে তোমার বাগান type এর করা থাকে। যে মানে খুব সুন্দর decoration করা থাকে। যেয়ে বসে বলতে গেলে গোল table সবাই মিলে বসে আড্ডা মারা তারপরে খাবার খাওয়া এসব সব কিছুই হয় তুমি তো জানো নিশ্চই আহ নিশ্চই তো কোথাও না কোথাও তো যাও অবশ্যই আহ হ্যাঁ সেটা তো আছেই তো ব্যাপারটা হচ্ছে যে আহ আহ এলে কতজন তাও আসতে পারে, মোট তোমার কি হিসাব মতো জানা আছে যে হ্যাঁ এতজন আসবে বা কিছু? তাহলে ধরো সেরকমই একটা বলতে হবে তো বাড়িতে এবার বাড়িতে তো ধরো আমাকে একা ছেড়ে দেবে না। জানছে স্বাভাবিক সেটা জানবে যে আহ হ্যাঁ তোমাদের সঙ্গে আমি যাচ্ছি সেটাতে কোনো আশা করি না করবে না কিন্তু যতই যাই হোক না কেন এবার ধরো বলাটা আমার মনে হয় যে একবার জানিয়ে দেওয়াটাই ভালো যে আমাদের সব চেনা জানাই যাবে তো না অচেনারা কেউ থাকবে? না সমস্ত college এর যারা, যারা আমাদের colic ছিল সমস্ত college এর সেই বন্ধু গুলোই আমরা যাবো আর তাছাড়া others কেউ না। আর তোমাদের department এর যে কজন ছিল তোমার বান্ধবীরা ধরো হ্যাঁ তুমি তোমার বান্ধবী, তুমি বাড়িতে বলবে যে সত্যি কথাই বলবে যে তুমি তোমার বান্ধবীদের এই এই বান্ধবীদের নাম করলে সেই বান্ধবী গুলোর সঙ্গে যাচ্ছ আমরা বললাম যে হ্যাঁ বাড়িতে বলে আসবে অবশ্যই যে বন্ধুরাও থাকবে আমরা এক সঙ্গে সব আড্ডা মারবো সে সব বলে আসবে অবশ্যই, অবশ্যই সত্যি কথাটা বলাই বাড়িতে ভালো তাতে

তোমার প্রতি বিশ্বাসটা থাকবে বাড়িতে। তাই না? আহ হ্যাঁ সেটা তো স্বাভাবিক ধরো আমাকে তো বলে যেতেই হবে যে আমার এতো এতো জন থাকবে আর ধরো তোমাদেরকে তো বাবারা চেনেই মা বাবা তো চেনেই একদমই খুব close তোমরা আসা যাওয়া বাড়িতে তো আছেই তোমাদের তো আশা করি কোনো আপত্তি করবে না। তো আমি ভেবেছিলাম কি বলো তো যে হয়তো তোমার কোনো বাইরেকার বন্ধুরা থাকবে। তো যদি সে রকম কিছু এখন তো বলা যাচ্ছে না তো তাই জন্য এবার যদি জিজ্ঞেস করে আমাকে তো আমি যদি বলি তো তখন যদি আবার না করে দেয় তো সেই জন্যই আর কি আমি বলাছিলাম যে কে কে আসবে

কার সঙ্গে কথা বলতে ধরো মানে বাইরের ছেলের সঙ্গে কথা বলতে চায় হঠাৎ করে পছন্দ করবে আমাদের ধরো একটা পুরো একটা ঘুরতে গেলে আমরা বন্ধুরা সব এক সাথে বস থাকবো একটা others কোনো ছেলে বস থাকবে সে না আমাদের কথা বুঝতে পারবে আর না আমরা তাকে আমাদের কথা বোঝাতে পারবো। কারণ সে আমাদের সম্মন্ধে বা আমাদের যে college সম্মন্ধে কথা বলবো সে সম্মন্ধে সে কিছু জানবেই না সে তো বাইরের সে কিছু জানবেই না নয় সে সেই কি বলবো এসে বোকার মতো বসে থাকবে আমাদের কথা গুলো হা করে শুনবে আর ধরো আহ তারও boring লাগবে একটা জিনিসটা তো সেহেতু বাইরের ছেলে কে allow করা আহ বা নেওয়াটা ঠিকই হবে না তাই না?

আচ্ছা বেশ তাহলে এটাই final হয়ে গেলো সে দিনকে ওর একটা আর একটা জিনিসের discussion করা হবে যেটা হচ্ছে যে বাইরে ঘুরতে যাওয়া। একটা সবাই মিলে plan করবো বাইরে একটা ঘুরতে যাবো বুঝেছো? হ্যাঁ হ্যাঁ সেটা করলেও হবে তুমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছো একটু বলো

তো সেরকম

তো সেরকম ঘুরতে যাওয়ার মধ্যে জায়গা বলোতো কিছু চেনা জানা নাই ঠিক আছে তো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

যাতে খাওয়া দাওয়াটাও হয় ঘোড়া ফেরাটাও হোক সবাই enjoy টাও করতে পারুক। এই রকম কিছু সবাই যাতে বাড়ি থেকে permission পায় সেরকম একটু কাছের মধ্যে জায়গা আহ তাহলে সেটা করতে গেলে ধরো আমাকে, আমরা একটা কাজই করতে পারি যে আমরা একটা group discussion করতে পারি তাহলে আমরা কি একটা group খুলি সবাই মিলে সেখানেই বলা হোক বিভিন্ন রকম জায়গার নাম তোলা হোক দিয়ে বলা হোক যে এমন একটা জায়গা বলা হোক যেটা সবাই যেতে পারে। মানে যারা তাদের বাড়ি থেকে যেন সেই জায়গাটা যাওয়ার জন্য allow করতে পারে। আহ যেমন ধরো আহ যাওয়ার মধ্যে ধরো আমি, আমি ধরো যে সব জায়গা গুলো ঘুরেছি যেমন ধরো তারপরে তোমার ধরো এই তোমার মুর্শিদাবাদের এই side দিয়ে যেই গুলো সব ঘোড়ার জায়গা গুলো আছে আহ এই সব জায়গায় গিয়েছি তো আহ ধরো সব family তো আর এতো দূর দূর যাওয়ার জন্য permission দেবে না। তো আমাদেরকে এমন কিছু জায়গা choose করতে হবে যেটা কাছেও হোক আর মেয়েদের বলতে গেলে বিশেষ করে যেন আহ বাড়িতে কোনো problem না হয় সে দিকটাও দেখতে হবে। তোমার মতে বলে? হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে উম ধরো যে আহ মানে এমনি একটা জায়গায় নাও যাতে সব, সত্যি বলতে মেয়েদেরই আর কি মানে বেশি problem টা না হয় কারণ ধরো আমাদের মেয়েদেরই একটু বেশি problem টা হয় বলতে problem টা আমাদের দিক থেকে নয়। problem হচ্ছে আমাদের বাড়ির দিক থেকে। মানে বাড়ি থেকে মানে কি সে রকম problem ও বলতে সেটা নয় problem টা একটাও ওনাদের যে হ্যাঁ

কি এবার ধরো আমরা যখন যাচ্ছি তোমাদের সঙ্গে তোমাদেরকে একটা না হয় মানে guarantee হিসাবে থাকবে যে না এই ছেলেদের সঙ্গে যাচ্ছে বা মেয়েদের সঙ্গে এই মেয়ে গুলো ছেলেরা এক সঙ্গে যাচ্ছে মানে নিশ্চই এরা একটা ভালো ভাবে এদের unity আছে এরা থাকতে পারবে। কিন্তু ব্যাপারটা এমনই হয়ে যাচ্ছে না যে মানে যেই শুনে নিচ্ছে যে একটা রাত্রির ব্যাপারটা বাইরে থাকা মানে ও আতঙ্কে চলে আসছে যে বাইরে কি ভাবে কি থাকবে? ভালো জায়গা খোঁজ পাবে কি না? ভালো room টুম পাবে কি না? সেইটাই একটা বুঝেছো হ্যাঁ অবশ্যই এই কথাটা ঠিকই বলেছো কারণ

কার সঙ্গে যাচ্ছে বাইরে কোনো দুর্ঘটনা হবে কি না মানে এইগুলো মানে ভাবতেই থাকে বলতে গেলে ছেলে মেয়ে বাইরে গেলে তোমার আহ তাদের চিন্তার শেষ থাকে না মনে হয় না মানে কি বলবো আহ তাদের মনে হয় রাতে ঘুমও হয় না ঠিক মতো আহ এতটাই চিন্তা করে আর আর দেখো হ্যাঁ যখন আহ তোমার, আমরা যখন যাচ্ছি তখন তোমাদেরকে অতটা ভয় পাওয়ার দরকা নেই কারণ আমরা সবাই তো বন্ধুই একে ওপরের care সবাই করতেই হয় সবাইকে করতেই হবে। বাইরে গেলে দেখো একটা বন্ধু তার একটা পাশের বন্ধুকে কোনো একটা বিপদে ফেলে পালিয়ে আসতে তো পারবে না সে অবশ্যই কিছু না কিছু একটা help করবে। আর আর থাকার বিষয়টা সেটা আমাদেরকে ধরো মিলে আলোচনা করে দেখতে হবে কেমন কি খরচা পরছে কেমন জায়গা হচ্ছে দরকার পরলে আমাদেরকে আগে থেকে সেটা মানে

কি বলবো room যেগুলো হয় থাকার জন্য সেগুলো আগে থেকে book করে রাখতে হবে কথা সব বলে রাখতে হবে। আহ তো সব থেকে আগে important কি তুমি তোমার বাড়ি থেকে একদম মানে কি বলবো

আরে বাবা সেটা তো জানছেই আমার বাড়িতে যে আমি যার সঙ্গেই যাই না কেন আমার বাড়ির লোক সব্বাইকে চেনে আমাকে যদি এখন phone এ না পায় আমাকে না phone এ করে তোমাদেরকেই phone করবে তোমাদের কাছ থেকেই খোঁজটা নেবে বুঝেছো তো? কিন্তু সেটা বলতে চাইছি না। আমার দাবিতে হচ্ছে যে আহ তোমার কোথায় যাচ্ছি আমরা কতটা দূরে? তাহলে আমি সে রকম করে না হয় বাড়িতে manage করাবো যে না আমরা এতটা দূরে যাচ্ছি আমরা ঠিক সময় মতো ফিরে চলে আসবো। ঠিক সময় মতো চলে যাবো খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক করবো এই সব উল্টো পাল্টা কিছু মানে খাওয়া দাওয়া করবো না

আমি ভাবছি দু তিন দিনের জন্যই আর কি যাওয়ার ভাবছিলাম কেন বলো অনেকদিন হলো অনেকদিন বলতে না অনেক বছর লহো। প্রায় চার পাঁচ বছর হলো আমি কোথাও বাইরে ঘুরতে যায়নি বাড়িতেই বসে আছি। এই college, college থেকে কাজ, কাজ থেকে নিজের পড়া এই সবই করে আসছি। মানে খুব বিরক্তি হয়ে গেছি এবার মানে যদি একটু বাইরে না কোথাও ঘুরতে যাই না মনটা এবারে যেন টিকছে না ভালো লাগছে না সেই জন্যই আর কি তোমাদেরকে বলা বুঝেছো? হ্যাঁ ঠিকই বলছো কারণ দেখো আহ একই কাজ regular করতে করতে মানুষের এক ঘেয়ামি লেগে যায় জীবনটার প্রতি তো, তো সে জন্য ঘুরতে যাওয়া দরকার আর তুমি বলো তোমার কি রকম জায়গা ঘুরতে যাওয়া পছন্দ? মানে সমুদ্র এলাকা না পাহাড়ি এলাকা তোমার না তোমার ধরো বরফ টোরফ কোনো জায়গা এরকম type এর মানে ঠান্ডা life এর কোনো জায়গা তোমার কোন জায়গা যেতে ভালো লাগে আর কিছুটা তো সে রকম ভাবে আমরা ভাববো যে এখানে যাওয়া ঠিক হবে। দেখো যেখানে ইচ্ছা গেলেই হবে আমি সে রকম যে particularly বা individually এই জায়গা বা ওই জায়গা আমি যাবো সেটা কোনো matter না হ্যাঁ। তুমি যেখানে বলো আমার একার decision এ তো ধরো এবার হচ্ছে না ব্যাপারটা তো এখানে চলে আসছে যে চার জন পাঁচ জনের আরো তো এবার ওদেরকেও তো জিজ্ঞেস করতে হবে কিন্তু আমি মানে চাইছি যাতে এই কাছের মধ্যে কোথাও যাই যে হ্যাঁ তিন দিনের মধ্যে ধরো আজকে যেমন গেলাম সকাল সকাল বেরোলাম পৌঁছে গেলাম দুপুরের দিক করে রাত দুপুরটা stay করা হলো এই জন্য ধরো সবাই তো tired থাকে এই থাকে তো এই কারণে এ হবে

এরকম tiredness টা কেটে যাবে উম ল্যাকটা কেটে যাওয়ার পর তোমার কালকে যেমন থাকছে কালকের দিনটা আমরা সারা দিনটা ঘুরবো পরশুদিনকে আমরা back করে যাবো আর কি। এরকম type এর কিছু একটা plaing চাইছি আমি। তাহলে সব থেকে ভালো দেখো সবাই যেতে ভালোবাসে আর তোমার উম সে সব জায়গায় থাকতে পছন্দ করে সেই জায়গা গুলোর মধ্যে ধরো দীঘা আছে পুরী আছে ঠিক আছে এরকম জায়গা গুলো আছে এই এই জায়গা গুলোর মধ্যে দেখতে পারো সেখানে ধরো তোমার আহ রাতের বেলায় সমুদ্রর ধারে side এ যে সব restaurant গুলো থাকে গিয়ে ওগুলোতেও আড্ডা মারা হবে খুব সুন্দর হবে আর কি ঘোরাটা। আর তোমার ধরো খাওয়া দাওয়া বিভিন্ন ওই জায়গায় গুলো খাওয়া দাওয়া ধরো restaurant গুলো তো সমুদ্রের ধারে আহ যেগুলো আছে সে গুলোতে মানে তোমার কি বলবো ওদের decoration টা খুব সুন্দর হয় আর কি ওদের দেখবে যে খাবারের যে plate গুলো হয় হ্যাঁ ওই plate গুলো মানে ওই সব জিনিস মানে জিনিস গুলো খুব সুন্দর সুন্দর type এর হয়। আর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 কারোরই পছন্দ হয় না এমন তো ধরো ছেলে মেয়ে খুব কমই আছে হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি যে ঠিক আছে বাদ দাও ওই সব আর কি মানে ভেবে লাভ নেই এখন আমরা planning করে রাখলাম এই তিনটে জায়গা এবার যেদিনকে আমরা সবাই meet করবো সে দিনকে না হয় সবাইকে বলবো। আবার সব্বাই একটা Destination টা choose করবে বা choice করবে যে যেটা ভালো লাগছে তো এবার সে সেইখানেই যাবে। সেখানটাতেই planning করে দেওয়া নিয়ে তখনি আর কি finally বাড়িতে জানাবো এখন আর কি জানানোর মানে আমি জানানোটা ঠিক হচ্ছে না তাই না? বেশ তাহলে তাই করা হবে তাহলে আমি একটা group খুলছি সেখানে আমরা জায়গা নিয়ে আলোচনা করে আগে কথাটা তুলি তারপর জায়গা নিয়ে আলোচনা করি তারপরে একদম একদিন confirm হয়ে সবকিছু ঠিকঠাক করে বেরোনো যাবে।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

হ্যাঁ তুমি group টা খুলে আমাকে message করে দাও কেমন। আচ্ছা ঠিক আছে তাই করছি।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 আচ্ছা বেশ রাখছি। আসসালাম আলাইকুম. আলাইকুম আসলাম কি অবস্থা তোমার আলিমা আপু? হ্যাঁ আমার ভালো তোমার কি অবস্থা? এই তো ভালো আহ আছি মোটামোটি ভালো এতটাও ভালো বলবো না কারণ কিছুদিন যাবত অনেক অসুস্থ আছি ও আসলে কি হয়েছে তোমার? আসলে ওই তো ঋতু পরিবর্তনের সময় তো তো হম যেহেতু শীতের একদম শেষ শেষ চলে আসছে তো সেকারণে সর্দি ঠাণ্ডা জ্বর কাশি গলা ব্যাথা ওইসব আরকি হয়ে উম অসুস্থতায় ভুগছি, কেন? তুমি কি তোমার খাবারেরটা তারপর তোমার স্বাস্থ্যের প্রতি তুমি সচেতন না আসলে আহ সচেতন, খুব একটা বেশি না আহ ~ সচেতন থাকলে তো এত অসুস্থ্য হতাম না আহ আসলে আহ খাবার দাবারের প্রতি অনেক মানে অনীহা পোষণ করি আমি খুব একটা খাবার দাবার খেতে পারিনা ভালো আর যেহেতু এখন অসুস্থ্য হয়ে গিয়েছি সেকারণে এখন খাবার দাবার টা খুব কমই খাওয়া হচ্ছে একদম মানে ভালো খাবার দাবার যেরকম ডিম দুধ এগুলো আমি ভালো পছন্দ না ভালো লাগেনা সে জন্য খেতে পারিনা আম্মু জোড় করে খাওয়ায় যতটুকু খাওয়ায়ে দেয় ততটুকু খাই আরকি ওইরকম ভাবেই ঠিক না আমাদের শরীরে যতটুকু পরিমাণ খাবারের দরকার ততটুকু খাওয়া দরকার এছাড়া মনে করো আমাদের শরীরে immunity কমে যাবে যার কারণে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারায়ে ফেলবো যেমন কি তোমার সাথে হচ্ছে তুমি কিছুদিন পর পর ঘন ঘন অসুস্থ